ছড়িয়ে আছে যে ব্যাংক টা। আর ব্যাংকটা সত্যিই খুবই ভালো আর এই ব্যাংক থেকে লেনদেন খুবই ভালোভাবে করা যায়। খুব-ই স্মুদলি হয়।

এখানে ছবিটা দেখতে পাচ্ছি ফুল আছে এটা হচ্ছে কলকাতা জগন্নাথ ঘাটের ছবি আর এখানে সব রকম ফুল পাওয়া যায় প্রত্যেকটা ফুল এখানে খুবই কম দামে পাওয়া যায় গ্যাদা রজনীগন্ধা গোলাপ।

এটা একটি জিম সেন্টার এখানে বডি বিল্ডার তার বডি - টা দেখাচ্ছে কত সুন্দর সে বডি তৈরি করেছে।

এটা দেখতে পাচ্ছি এটা কলকাতার রাস্তার আশেপাশে অনেক জায়গায় এরকম দেখা যায়। যেখানে ছোট ছোট স্টল আছে। এদের উডকাট বলা হয়ে থাকে।

যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিকো পার্কের ছবি এটাকে বলা হয়ে থাকে অনেক বড় হন্টে়ট হাউস ক্যাম্প ।

আর এগুলো হয়তো দাম নেই আটান্নশো টাকা বাট কোয়ালিটি ইজ টু মাচ গুড নানারকম অচেনা ফুল দিয়ে এগুলো তৈ--

--মরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ঠাকুরের মন্দির কালিপুর লেখা আছে। এটা শিব মন্দির ঠিক আছে?